এখানে একটি লম্বা রাস্তা আছে যে সাইড দিয়ে এ বর্ডার দেওয়া আছে হোয়াইট কালার -এর ।

এখানে দুটি গাধা দেখতে পাওয়া যাচ্ছে এবং গাধাটিকে রাখার জন্য এটি মাঠের মধ্যে রয়েছে । সাদা কালার -এর বেড়া দেওয়া রয়েছে।

এটি একটি তীর্থস্থান। যেখানে প্রচুর মানুষ এখানে বসে থাকতে দেখা যাচ্ছে।

প্রচুর মানুষ এখানে বসে আছে । প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে । সবুজ সবুজ এখানে গাছ রয়েছে এবং সুন্দর একটি নীল আকাশ রয়েছে।

তার পাশে এখানে একটা ছাদ রয়েছে যে ছাদের মধ্যে হনুমান রয়েছে।

এটি একটি দুধেস দোকান। যে দুধের দোকানটি এখন বন্ধ রয়েছে।

এখানে একটি বড় লম্বা-আ চওড়া রাস্তা দেখা যাচ্ছে ।

এটি একটি ব্যাংক । যে ব্যাংক -টা কানাড়া ব্যাংক ।

এবং রাজমিস্ত্রি নিজের কাজ করছে এবং কিছু লোহা বেড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা রয়েছে রাস্তার পাশে ফুটপাথ -এ ।

পাশে ব্ল্যাক কালার এর একটি প্যান্ডেল মতো করা রয়েছে।

পাশে একটা খুবই পুরনো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং একটা ব্যানার ও টাঙানো রয়েছে।

এটি একটি বড় ফাঁকা জায়গা যেটা পুরোটাই বাস স্ট্যান্ড । যেখানে প্রচুর লোকজন এখানে আসে ।

এখানে একটি বড় একটি ফাঁকা জায়গা রয়েছে। যেখানে রেসের কম্পিটিশন হয় যেখানে।

এখানে একটি বাচ্চা রয়েছেন সম্ভবত কোনো খেলা দেখছেন সেখানে প্রচুর মহিলা রয়েছেন।

প্লাস এটি আ- কাঁচের মতো ডিজাইন করা রয়েছে।

এখানে একটি ইকো ব্যাংক দেখা যাচ্ছে যে ব্যাংক এ প্রচুর লোকজন এখানে আসে ওপরে একটি গ্রিল দেওয়া ঘর ও দেখতে পাওয়া যাচ্ছে।

যেখানে উপরটা পুরোটাই হোয়াইট কালার -এর সিলিং রয়েছে কিছু জানলা রয়েছে ।

আমরা একটি বড় মন্দিরের এখানে প্রবেশ পথ দেখতে পাচ্ছি যে প্রবেশ পথ দিয়ে প্রচুর ভক্তরা ভেতরে ঢুকছেন।

এবং চারিদিকে কিছু পাশে কিছু সবুজ সবুজ ডালপালা রয়েছে। এবং সুন্দর একটা নীল আকাশ রয়েছ--

আ দাঁড়িয়ে আছেন কিছু বিক্রি করছেন । কিছু বাইক রয়েছে ।কিছু রিক্সা রয়েছে।

রেড কালার এর প্রচুর রয়েছে প্লাস্টিক এর মধ্যে মোড়ানো এবং প্রচুর এখানে গিফট আইটেম রয়েছে এখানে পড়াশোনা নানারকম সামগ্রী এখানে পাওয়া যায়। ।

এবং সেখানে প্রচুর টেবিল রয়েছে। এবং ঘরটা রেড এবং হোয়াইট দিয়ে।